ওপরে নীল আকাশ দেখা যাচ্ছে এবং কি--

জলাশয়ের পাশে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এবং সামনে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু লোকজন --

আরও অনেকরকম নানা রকমের গাছপালাও আমরা এখানে দেখতে পা--

এখানে আমরা একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বিল্ডিং -এর সামনে দুটি বাইক রাখা আছে এছাড়াও চারিদিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে এবং উপরে নীল আকাশের চিত্র দেখতে পাচ্ছি এবং বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যানার লাগানো আছে এছাড়াও সামনে কিছু ইঁটের পি টুকরো এখানে দেখা যাচ্ছে এবং সামনে একটি কয়েকটি গাছপালাও দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি দুর্গা প্রতিমার মন্দির দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি দেবী দুর্গার একপাশে অ্যা বে লো লো লক্ষী এবং সরস্বতী এবং এছাড়াও একপাশে কার্তিক গণেশের মূর্তিও দেখা যাচ্ছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি দো একটি ব্রাহ্মণ বসে আছে এবং দুজন আ লোক বসে আছে তারা পুজো করছে এবং উ সেটি দেখা যাচ্ছে।